বাচ্চাটি মায়ের দিকে তাকিয়ে রয়েছে আর পাশে রয়েছে অনেকগুলি দেব দেবতাদের ছবি।

এবং একটি ছেলে-এ একটি কালো জামা পরে হেটে যাচ্ছে।

ঘরটি খুব সুন্দর করে সাজানো এবং ঘরে বড় আলোও জ্বলছে।

এই ছবিটাতে-এ আমি দেখতে পাচ্ছি-ই এটি একটি বাজারের ছবি।